ছোট এ_টি_এম রয়েছে মনে হচ্ছে সামনে রাস্তাটি পুরো ফাঁকা।

প্লেন মালা আ গেঁদা ফুলের মালা সব কিছু রয়েছে একটি লোক --

দেওয়া হয়েছে প্রচন্ড আলো একটি মূর্তি ও দেখতে পারছি।

এবং একটি বাঁ দিকে স্কোয়ার বলে একটি জায়গা রয়ে --

এক পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে হাত জোর করে তারা ব্যাম কর --

একটি রাস্তা দেখতে পাচ্ছি রাস্তাটির মধ্যে চারিদিকে জল রয়েছে মনে হচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে।

পাশে ছোট ছোট গাছগুলি কি সুন্দর ভাবে ডিজাইন করে কাটা দারুন লাগ --

একটি গার্ডেন দেখা যাচ্ছে গার্ডেন এর দুদিকে দুটি রাস্তা চলে যাচ্ছে পাকা রাস্তা।

যে মালিক সে ভীষণ ভালো এবং তার কাজটা সে ভালোভাবেই করে।

ইলেকট্রনিক জিনিস ইনডাকশন মাইক্রোওভেন মিক্সার গ্রিনদের আ আ আ বিশেষ করে টি.ভি. টা এখানে পাওয়া যায় ।

একটি চার চাকার গাড়ি দেখতে পাচ্ছি পাঁচিল দিয়ে জায়গাটি পুরো ঘেরা এবং সামনের রাস্তাটির মধ্যে দুটো পিলার লাগানো আ --

একটি বাড়ি দেখতে পারছি দোতলা বাড়িটি দোতলাটি এখনো রঙ করা হয় নি।